এখানে দোকানটির সামোনে একটি মেয়ে বাচ্চা ও তিনটে ছেলে বাচ্চা দেখা যাচ্ছে ।

দোকানটির ভেতরে দুজন লোক দেখা যাচ্ছে।

প্ল্যাটফর্মে কতগুলি লোক দেখা যাচ্ছে।

এখানে প্ল্যাটফর্মের পাশেই কতগুলি বাড়ি ও গাছপালা দেখা যাচ্ছে।

এখানে গেটটিতে বামনী ঝর্নায় আপনাকে স্বাগত লেখাটি দেখা যাচ্ছে।

অনেক খেলার জিনিস দেখা যাচ্ছে।

বনটিতে হাতির ওপরে কয়েকজন লোক দেখা যাচ্ছে।

অফিস রুমটিতে অনেকগুলি চেয়ার লাইট দেখা যাচ্ছে।

এখানে একজনকে রঙ্গোলি করতে দেখা যাচ্ছে।

গাড়িটিতে রং করতে দেখা যাচ্ছে।